এখানে একটা ল্যাম্প পোস্ট আছে সুইমিং পুল -এর জল সবুজ ।

এইটা হল অনেক বড় রোড এখানে অনেক গাড়ি লোক যাচ্ছে-এ।

বল খেলার এখানে অনেক সবাই বল খেলছে।

অনেক বাইক তেল ভরাতে এসেছে-এ।

জিন্স -এর প্যান্ট আর সোয়েটার পড়ে দাঁ--

গাছ এর পাতার রং সবুজ ওপর একটা সাদা রং এর সাদা আকাশ।

দূরে অনেক-ক গাছ দেখা যাচ্ছে আর আকাশের রং নীল।